মাসে এক কোটি মানে তো একটু বেশি হয়ে যাচ্ছে না কারণ মাসে এক কোটি হলে বারো বছরে sorry বারো মাসে বারো কোটি টাকা হয়ে যাচ্ছে একটু ভাব আমি কমই বললাম তোকে তুই সে আহ তুই কম করে আহ মুকেশ আম্বানি কে তো চিনবি অব্যশই নিশ্চই নিশ্চই আমাদের richest in the India হ্যাঁ তো হ্যাঁ যাই হোক মুখেশ আম্বানি টাটা বিরলা আছে শাহরুখ খান আছে এরা তো অনেক টাকা income করে তাই না তো share market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 share market এ তারা মানে নিজস্ব share market এ মনে nifty fifty বলে একটা দেখিস মানে app আছে যেটা share market এ টাকা লাগানো হয়ে ঠিক আছে হ্যাঁ share market টা কি এরকম তোর আহ বলতে গেলে কারুরই personal না share market টা মানে সরকারি অনু দফতর থেকে না কোনটা এটা private থেকে?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 আহ দেখিস private তোকে যেটা আমি nifty fifty বলে নাম বললাম সেই app টা তে কিন্তু top ten ট ও sorry top fifteen তোর company আছে মানে যেরকম ওটা তোর টাটা company আছে মানে তোর এরা এরা কি করে তোর মানে আমার ধরো আহ আমি একটা company নতুন start করবো কিন্তু আমার একটা company আছে সেখানে টাকার দরকার ঠিক আছে প্রথম কথা বুঝতে পারছিস তো?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

টাকা invest করলাম বুঝতে পারছিস তো তো সেখানে যদি টাকা invest করলাম তো কি হয় সেই comapny তে আহ এবার দুই বছর তিন বছর পরে যদি grow করে company টা বা বড়ো হয়ে যায়

বুঝতে পারলি সেই কোম্পানি টার যদি তুই যদি আহ minimum তোর পাঁচ হাজার টাকার একটা উদাহরণ দি খুব ভালো হবে

তো তুই ধর পাঁচ হাজার টাকা invest করলি ঠিক আছে তো পাঁচ হাজার টাকা invest করার পরে সেই share market দুই তুই যদি দুই থেকে তিন বছর পর আহ মানে

তো আর তুই যদি ভাবিস আমি দুই বছর কিংবা তিন বছর minimum তোর highest হচ্ছে দুই বছর এই তিন বছর ঠিক আছে এ তিন বছরে তুই তোর টাকা লাগাবি তিন বছর পর সেটা দেখতে পাবি ঠিক আছে যে কত টাকা মানে আর তো প্রত্যেক দিন এভাবে দেখতে পারিস computer বা laptop এ যে তোর ভাটা যেছে না loss যেছে সেখান থেকে কিন্তু টাকাটা কিন্তু যদি নিচে চলে যায়

তো সেখানটা তুতুর তুই কিন্তু টাকাটা তো আবার return করে নিতে পারিস তোর ইচ্ছে মত বুঝতে পারছিস মানে লাশের যে কমতির ব্যাপারটা মানে loss যে ব্যাপারটা এই loss এর ব্যাপারটা কিন্তু খুবই কমই থাকবে কারণ কি আমি যদি দেখি যে না আমার market টা একটু ডোবার দিকে তখন কিন্তু আমি টাকাটা চাইলে আমি return করে নিতে পারি হ্যাঁ একদম একদম তুই যদি দেখিস market টা মানে ডোবার দিকে তুই যদি ভাবিস যে আমি টাকাটা return করে নেবো কিন্তু একদম নিচে নেবে গেলে কিন্তু সেটা পারবি না ঠিক আছে দেখবি যখন নিচে নামতে লেগেছে তখন তুই যদি টাকাটা ফেরত করে নেবো ভাবিস return করবো তাহলে কিন্তু তুই return করে নিতে পারিস বুঝতে পারলি এটা তোর উপরে depend করছে এই যে তোর আহ share market এর ব্যাপারটা এটা মানে first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 না সেটা পাঁচ হাজার দিয়ে starting হয়ে কিন্তু এখন নতুন নতুন app মানে উঠছে আর কি সেটা তিনশো পাঁচশো কিন্তু ওটাতে আমার সব থেকে best কি মনে হচ্ছে top আহ top ten এর মধ্যে যদি একটা বলা হয়ে nifty fifty আছে সেটা তার কারণ সেইটা সেটাতে মানে top fifteen company আছে HDFC Bank আছে সেখানে SBIbank আছে তারপরে টাটা company আছে মানে যত বড়ো বড়ো আমাদের চারি পাশে দেখবে সেই company গুলো তার মধ্যে আছে বুঝতে পারছিস তো, তুই শুধু মানে লাগাতে চাস ইচ্ছুক যদি হোশ তাহলে কিন্তু ওই nifty fifty টা download করে ওটাতে কিন্তু তোর টাকাটা invest করতে পারিস লাগাতে পারিস বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি একদিক থেকে তো অনেকটা better আমার মনে হচ্ছে কারণ কি এরকম ভাবে যদি আহ প্রত্যেকটা মানুষই কিছু কিছু কম করেও লাগিয়ে কারণ পাঁচ হাজার টাকা থেকে যদি start করা যায় তো সেটা কিন্তু আহ এক সময় পনেরো হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এও দাঁড়িয়ে যেতে পারে যদি সে ভাবে চলে আর ডুবলে তো সে তুলে নিতেই পারবে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 একদিনে আমি টাকা লাগাবো loss খাবো ঘাড়তি হবো সেটা একদিনেই বুঝে নেবো কিন্তু সেই সেটা আমার মনে হয়ে না সব থেকে better হবে এর income করার দিক থেকে তুই যদি income করতে চাস তাহলে তুই minimum দুই মাস তিন মাস কিংবা এক দু বছর ওইটা try করতে পারিস কিন্তু টাকাটা amount টা যদি তুই দশ হাজার লাগাস minimum সেটা আমি চার আহ দু বছরের উদাহরণটা দেয় দশ হাজার যদি লাগাস সেই ক্ষেত্রে কিন্তু ten percent যদি back পাশ তো দশ লক্ষ টা তুই কিন্তু return পাবি বুঝতে পারলি হম হম হম বুঝতে পারলাম হ্যাঁ এবার তুই যদি ভাববি বছরে দশ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা তুই কিন্তু return পাচ্ছিস তো তুই এই বিষয় আহ যদি আর কিছু বলি দেখ share market টা যদি বলা হয় তো এতো টাকা income আছে যে একটা যে job করে তার ক্ষেত্রে যদি আমি উদাহরনটা দিই সব দিকে better হবে সেটাই আহ তুই কি এরকম হয়েছে টাকা এখন লাগিয়েছি কোনো একটা profit এর জায়গায় এসছি সেরকম দেখ আমি টাকা লাগাইনি তবে এবার লাগাবো তার কারণ দেখ share market এ হুট্ করে অনেক মানুষ আছে, দেখ এখানে five percent মানুষ কিন্তু successful হয় আর ninety-five percent লোক কিন্তু un unsuccessful বুঝতে পারলি তো সেখান থেকে দেখ আমি তাই জন্য তাকে বেশি জানছি সেই বিষয়ে আরো কিছু জানছি সেই বিষয় ভালো করে পড়ছি রিড trading করছি সে বিষয় মানে সব কিছু ধরতে গেলে আহ ধর যদি আমি একটা উদাহরণ দি একটা জিনিস যদি কিনতে যাই ধর একটা আমি mobile কিনছি i -phone i-phone twelve যদি একটা কিনি সেই বিষয়ে আমি জানবো যে ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করবো কি রকম তার battery কি রকম service সেরকম মানে সব ইয়ে পুরো mobile টার বিষয় তাকে সব কিছু জিজ্ঞাসা করবো ঠিক আছে? সেটাই সেটাই একদম specific ভাবে যদি না জানা যায় তাহলে সেই জিনিসটা পরে আহ অনেক problem এর সম্মুখন ও হতে পারে তো সেই জিনিসটা জেনে বুঝে করাটা আমার ও মনে হয়ে অনেকটা better সেটা তোর পক্ষে ভালো হয়েছে যে না

একদম একদম তার কারণ দেখ আমি যদি ধর আমি তোকে একটা আরেকটা উদাহরণ যদি বলি english উম আমি বই পড়ছি আর কালকে যদি exam আছে বাংলা বইয়ের

তার কারণ network marketing আলাদা share market আলাদা তার কারণ তোর যদি network marketing এর কথা বলি network market এ আমিও one year মানে এক বছর সেটাতে time দিয়েছি ঠিক আছে তোর আমার time টা অনেক নষ্ট হয়ে গেছে তার জন্য তোকে বলছি যে share market আর network marketing এর মধ্যে কিন্তু অনেক different আছে পার্থক্য আছে ঠিক আছে?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

বেশি লেগে যাবে হ্যাঁ সেদিক থেকে যদি দেখা যায় দেখ আমরা middle class family belong করা ছেলে দুই থেকে পাঁচ বছর কিংবা দশ বছর অতো তো time আমরা দিতে পারবো না তার কারণ বাড়ির মানে family র অবস্থা তো তুই বুঝতেই পারছিস সেটা তোর দিক থেকে হোক আমার দিক থেকে হোক সেটাই সেটাই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 এখন যদি নিয়মিত খুব পাঁচশো টাকা করে কিংবা তিনশো টাকা করে যদি per day আমরা income করি তো মাসে ন হাজার বুঝতে পারলি তো সেদিক থেকে দেখ ন হাজার টাকা মাসে মানে একটা middle class family র দিকে যদি বলা হয়ে তার কিন্তু ন হাজার টাকায় পুরো সংসারটা চলে যায় এক মাসে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

আর সেদিক থেকে দেখ income অতটা করতে পারেনা তাই জন্য আমি ছাড়তে বাধ্য বুঝতে পারছিস? আমাকে বল তোর কাকুর কি হয়েছে? কাকুর কোনো problem হয়েছে নাকি? বলিস নি তো তুই, তুই তো এমনিতে phone ও করিস না, কি হয়েছে কাকুর? আর বলিস না ওই বাবার খুব মানে আমরা বুঝতে পারি নি হঠাৎ নাকি বুকে pain করছিলো বাবার তো সেখান থেকে আমি hospital নিয়ে গেলাম hospital রাত তখন একটা বাজে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে বললো নাকি অন্য জো এরা কলকাতা নিয়ে যেতে হবে তো সেখান থেকে আমি বললাম ঠিক আছে নিয়ে যাবো তো আজকে তো রাত দুটো বাজছে তো আজকে তো নিয়ে যাওয়া সম্ভব না এতো রাতে তো কালকে যাবো উম পরের দিন গেছিলাম তো তারপরে আমি সেই PG তে থাকার পর তিন দিন সেখানে ভর্তি ছিল বাবা খুব অসুস্থ পেটে ব্যাথা বুকে ব্যাথা শুনতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে এখন তো কোনো serious case না না তাই না serious বলতে একটু বেশি serious তার কারণ আহ তখন সব কিছু যখন report করলাম ডাক্তারের কিন্তু কিন্তু রোগটা ধরতে পারছিলো না ঠিক আছে কিন্তু USG তারপর তোর ছবি কর~ বুকের ছবিটা করলাম তারপর blood test করলাম heart test করলাম সব test করার পরে কিন্তু শেষ বেলায় ছবি বুকের ছবিটা করার পরে সেটা জানতে পারলাম যে পিত্তি তে পাথর হয়েছে আর কি যাই হোক ওটা বললো operation করা হবে কিন্তু আর কি infection হয়ে গেছিলো জায়গাটা তো বললো ডাক্তার কে দেখিয়ে আগে ওই medicine খেয়ে ওটা আগে ঠিক করতে হবে তাই জন্য আমি ভাবলাম যে আহ তাহলে কয়েকদিন medicine খাওয়াই তারপরে ঠিক করে দেব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 হ্যাঁ হ্যাঁ তো job এর ব্যাপারটা তো তোকে বলাই হয়ে নি, তুই এখন কি করছিস বল তো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

তুই এটা ভালো করে জানবি একটা কথা বলছি শুনতে পাচ্ছিস তো তুই?

তো দেখ আমার একটা ছোট থেকে স্বপ্ন আছে যে আমাকে দেখ rich man হতেই হবে তার কারণ উপরওয়ালা যখন মানে যে যাকে মানে আমি উপরওয়ালার একটা উদাহরণ দিচ্ছি উপরওয়ালা যখন আমাকে যখন তৈরী করেছে নি দি নিশ্চই কোনো না কোনো কারণ আছে একদম একদম একদম

আমি চাইছি যে আমি যেই জিনিসটা মানে আমি যে problem গুলো face করে এসেছি সেই problem গুলো যেন আমার ছেলে কিংবা আমার পরবর্তী যে generation আসবে তারাযেন এর সেই problem টা না face করে তাই জন্য আমি ভাবছি যে আমি share market এ সব কিছু জানার পরে আমার কিন্তু খুব interest এসেছে এর ওপরে বুঝতে পারলি। বুঝতে পারা যাচ্ছে তোর কথা শুনে আর তুই যে কথাগুলো বললি সত্যি ঠিক কারণ উপরওয়ালা কোনো একটা কারণ তো আছেই নিশ্চই যে পাঠিয়েছে আর যেটা main ব্যাপার পরিবার মধ্যে একজনই থাকে যে তার পুরো family কে একটা rich পরিবারের দিকে সে এগিয়ে নিয়ে যেতে পারে তার মধ্যে পরিবার কে পরিবারের সে একাই প্রথমে একজন না একজন হতেই হবে তবে richest থেকে আরো richest better richest আরো better better থেকে এগিয়ে যাবে তো সেই জিনিষটা হতে পারে তুই হতে পারিস বা তোর ছেলে হতে পারে কারণ আহ অতীতের কথা বলতে গেলে সে অতীতে যাই হোক হয়ে গেছে তারা মানে পারেনি করতে এবার বর্তমানে যেই জিনিসটা তুই আছিস তো তোকে একটু চেষ্টাটা ভালো ভাবে করতে হবে সব কিছুই জানা বোঝার পরে সেই দিকে টাকাটা লাগিয়ে একটাই জিনিস মাথায় রাখবি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 ও আচ্ছা তাই নাকি কি হয়েছিল মানে আর বলিস না ওই বাবার আর কি ওই মানে সিঁড়ি থেকে নামতে নামতে পরে গেছিলো নিয়ে পা টা পুরো ফুলে একদম কি বলবো তোকে অনেকটা ফোলা ফুলি হয়ে গেছিলো তারপরে সেখান থেকে মানে অনেকটা ব্যাথাও পাচ্ছিলো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

ও আচ্ছা তাই নাকি তাহলে তোর ও তো বাবার খুব serious case হ্যাঁ আর মায়ের ও একটু শরীরটা খারাপ কারণ বাবার tension টা নিচ্ছে কারণ বাবা যে কাজটা করছিলো এখন বর্তমানে করতে পারছে না তো আমাকে একটু family র দায়িত্বটা নিতে হবে এখন পর্যন্ত নি নি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

হ্যাঁ তোকে আমি একটা কথা বলার ছিল দেখ তোর যে জিজু টা আছে না ভাই সত্যি উপরওয়ালা কিছু ভালো কাজ করলে এরকম মানুষ দেয় সত্যি কথা কি অনেক help করে যেটা আমিও দেখি খুব ভালো একটা মানুষ কথা বার্তাও খুব ভালো আর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

হতে পারে যে একটা personality কিন্তু মজা করে যে সবাই কে নিয়ে থাকতে পারে না তার ওটা talent আমি যেটা মনে করি আর সেটা আমি যতটুকু জানি যে আমার জিজুর কাছ থেকে কারণ অন্যের জিজু কি রকম আমি সেটে~ সেটা জানি না কারণ দেখ যে অনেক জনের এরকম জিজু আছে যে তুই তাকারী করে কথা বলে এবং জিজু কে তুমি তুমি করে কথা বলে but এখনো পর্যন্ত এই রকম আমাদের কোনো দিন আসে নি যে খারাপ ভাবে আমাদের language টা হয়েছে তো সেদিক থেকে অনেকটা better আমিও মনে করি যে ভাগ্য করে পাওয়া যায় সেই জিনিসটা তো সেটাই আর কি একদম একদম ঠিক বলেছিস যাই হোক তাহলে দেখ আহ যখন তোর ভাই একটা কথা বলার ছিল দেখ ভাই তোর আর আমার অবস্থা কিন্তু একই এখন ধরতে গেলে তোর বাবাও অসুস্থ আমার বাবাও অসুস্থ তোর বাবাও income করতে পারছে না আমার বাবাও income করতে পারছে না কিন্তু তু ও দেখ চেষ্টা চালিয়ে যাচ্ছিস আমিও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি উপরওয়ালা একদিন না একদিন দেখবেই ভাই এটা ঠিক কথা একদম সেটাই সেটাই ঠিক আছে অনেক কথা হলো আমার একটা phone আসছে তো সেটা একটু attend করবো দু বার phone করলো বুঝলি

হ্যাঁ হ্যাঁ অব্যশই যাবো তোর বাবা এ এখন কেমন আছে?

এখন কি বাড়িতে আছে না কোথায় আছে আবার? হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছে এখন ও আচ্ছা বেশ ঠিক আছে যাবো একদিন বাড়ি যাবো তোদের ঘুরতে তো তোর বাবা কে দেখতে যাবো একদিন কাকু কেমন আছে একদিন দেখে আসবো ঠিক আছে তুইও একদিন তুই একদিন আসবি আমাদের বাড়ি ঠিক আছে ঠিক আছে একদিন সময় করে আয়ে তাহলে এখন রাখি বুঝলি

ঠিক আছে কাকু কাকিমা কে বলিস যে phone করেছিলাম আমি ঠিক আছে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 আচ্ছা বেশ ঠিক আছে তাহলে এখন রাখি ঠিক আছে।

হ্যাঁ hello বল এত দিন পর কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ আমি এমনি এখন ঠিক আছি আহ কেন কি ব্যাপার বল সব ঠিক আছে তো? মানে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আসলে কি বলতো আমি তো Vellore এ আর কি তিন বছর ছিলাম আহ ওখানে আমি আমার মানে আহ course graduation degree করছিলাম। তো ওখানে মোটামুটি অনেক কিছু চেনা তারপর এমনি দু একবার আমি কয়েকজন family member দের সাথে ওখানে hospital এও আর কি যেতে হয়েছিল। তো সেই জন্য আমার মোটামুটি সবটা চেনা পাশের সব কিছু জানা আহ কেন তোর কি কারোর কিছু হয়েছে?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো ঠিকই। হম হম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সবটাই জানি সেটায় কোনো অসুবিধা নেই তুই একদম মানে আহ ভালো লোককেই phone করেছিস বলতে গেলে। আর না তোর ইসের কথাটা শুনে খুব খারাপ লাগছে। কিন্তু ওখানে কি বলতো মানে heart এর বিষয়ের যে কোনো ব্যাপার ওখানে আর কি চিকিৎসাটা খুব ভালো হয়। আমাদের যে কোনো উম যে কোনো জায়গার থেকে। তো আমার মনে হয় ওখানে গেলে সমস্তটা ঠিক হয়ে যাবে। আর ওখানে কি বলতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খরচটা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সেটাই, সেটাই আর চিকিৎসাও খুব খারাপ এখানে ওখানে আসল ব্যাপার হচ্ছে যে মানে ধর তোকে যে কদিন থাকতে হলো ধর তোকে ওই পাঁচ ছ দিন ধর থাকতে হলো তো তো hospital বা এমনি medicine এর যা খরচ ওখানে সেটা তোর সে রকম কিছু হবে না। সেরকম গায়ে লাগবে না। কিন্তু ওই পাঁচ ছ দিন তোর থাকার যে খরচটা বাইরে সেটাই আর কি ওখানে খুব বেশি তবে আমি তোকে একটা জিনিস বলতে পারি যে ওখানে ধর সব থেকে নাম করা যেটা আছে মানে Vellore CMC hospital যেটা যেখানে আর কি সব থেকে ভালো সমস্ত চিকিৎসা পাওয়া যায় ওর ওর থেকে ধর ওই মানে hospital থেকে ত্রিশ minutes চল্লিশ minutes এর distance এ আমার একজন চেনা আর কি থাকে ওখানে। তো তুই যদি যাস আমি তার সাথে তোর কথা বলিয়ে দিতে পারি। মানে তোরা কজন যাবি? সম্ভবত দু তিন জনই হয় তো যাবি patient এর সাথে আচ্ছা আচ্ছা তাহলে আমি তোদের থাকার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি তোদের দু জনের ওই চার পাঁচ দিনের থাকার ব্যবস্থাটা আমি করে দিতে পারি মানে সেটায় তোর কোনো খরচ হবে না।

আচ্ছা আচ্ছা আমি যেটা বলছিলাম মানে তোদের দু জনের ধর তোরা দু জন যদি থাকিস ওখানে extra ওখানে যদি বাইরে যে কোনো জায়গায় থাকতে চাস তাহলে প্রচুর খরচ হবে এই মানে এই চার পাঁচ দিনেই তোর প্রচুর টাকা খরচ হয়ে যাবে। মানে দেখবি যে hospital এ যতটা না খরচ হলো তার থেকে বেশি বাইরে হয় তো থাকতে খরচ হয়ে যাবে। তো ওই চার পাঁচ দিন থাকার ব্যবস্থাটা আমি করে দিতে পারি আমার ওখানে চেনা জানা অনেক জন আছে তো। তো সেটা কোনো problem হবে না। তোরা দুজনে আর কি থেকে যেতে পারবি। কোনো টাকা পয়সারও কোনো ব্যাপার নেই। তো সেই ব্যবস্থাটা আমি করে দিতে পারি। সেটায় অসুবিধা হবে না তোর কোনো। তোরা কবে যাবি সেটা কি ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো ঠিকই।

আচ্ছা তাহলে আমি সন্তুকে বলে দিই যেটা সব থেকে best হবে আহ তোর patient এ মানে যিনি আর কি patient তার ওই aadhaar card PAN card এ সমস্ত সব কিছু document ঠিক ঠাক আছে তো? আচ্ছা তাহলে আমি তোকে একটা link পাঠাবো ওই CMC hospital এর আর কি ওখানের তো ওটাতে না আর কি একটা registration মতন করা যায়। তুই আর কি কবে কত তারিখের থেকে book করতে চাস? কত তারিখের মানে তোর patient কে নিয়ে যেতে চাস সেটার আর কি একটা মানে appointment মতো বলতে পারিস। তো ওটার registration একটা হয়। তোকে আমি একটা link পাঠাবো। ওটা তুই আর কি যেই দিন যাবি তার মানে ধর তুই ঠিক করলি যে তুই আহ পনেরো তারিখ ওখানে পৌছবি তাহলে তুই registration টা ষোলো তারিখে করবি মানে একদিন time হাতে রাখবি কখনো যদি মানে কোনো problem হয়ে যায় পৌঁছাতে এক দিনের জন্য। তো এক দিন বা দু দিন time হাতে রেখে ওমনি করে registration টা করে নিবি। আমি তোকে link টা আজকেই পাঠিয়ে দেবো। তুই মানে এখনই দু তিন মাস আগে থাকতেই করে রাখ তাহলে সুবিধা হবে অনেক বেশ কারণ ওটা হ্যাঁ হ্যাঁ ওটা confirm হলো কি না সেটা জানতেই তোর এক দেড় সপ্তা বা দু সপ্তা মতন time লেগে যাবে। মানে ধর তুই হ্যাঁ তোর এবার যদি confirm হয়ে গেলো ধর তোর সতেরো তারিখ তোকে confirm দেখিয়ে দিলো তাহলে তুই বুঝে গেলি যে তুই সেই দিন ওখানে যাবি তোর

চেষ্টা কর না মানে তুই নিজে ওটা fill up করিস আর কি মানে চেষ্টা করিস। কারণ cafe গিয়ে করলে অনেক সময় ওরা তো অনেক কিছু জানে না অনেকটা ভুল ভাল হয়ে যায়। তো চেষ্টা করিস ওটা নিজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে সমস্ত option থাকে মানে upload করার documents এ সমস্ত তো ও গুলো করে ঠিক ঠিক মতো registration টা করে রাখিস দু তিন মাস আগে নিয়ে ওই তো যেটা বললাম যেই দিন যাবি এবার মানে যেই দিন পৌছবি ঠিক করেছিস তার একদিন বা দু দিন পরের আর কি date টা ওখানে দিস। আর যখন confirm হয়ে গেলো তার পর তুই মানে এটা ভাবিস যে কি করে যাবি সেই সমস্তটা। তো ট্রেনে চলে যেতে পারবি।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ flight এ একটু problem হয় heart এর patient দের তো আহ না এমনি ট্রেনেতেও সুবিধা ওখানে খুবই ভালো কোনো অসুবিধা হবে না। মানে station থেকে মানে সমস্ত যানবাহন সমস্ত কিছু available আছে ওখানে যাওয়ার জন্য।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওখানে বেশির ভাগটাই ইংরেজিতে হয় মানে ইংরেজিতেই কথা বলে সবাই হ্যাঁ এমনি ভালো ওখানে মানে আহ কিছু কিছু লোক থাকে আর কি আহ ধর যারা জানে না বা যারা বোঝে না তাদের হয়ে কথা বলে দেয় টাকাও নেয় না কোনো ওই hospital এই থাকে। সে রকমও থাকে মানে ওই সমস্ত দিক থেকেও কোন অসুবিধা হয় না। আর আমার যারা চেনা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার যারা চেনা আছে আমি বলে দেবো তাদেরকে তাহলে।

ওটা এই ধর না মানে ত্রিশ minutes মতো। আর ওখানে অটো সারা মানে সারাক্ষণই চলে বলতে গেলে। কারণ যেহেতু hospital আছে তো ওখানে অটো সারাক্ষন চলতে থাকে। তো তুই রাত্রে মানে যতই important হোক না কেন মানে যখনই দরকার পড়বে তুই অটো পেয়ে যাবি।

ওখানে আমি মানে হ্যাঁ হ্যাঁ তার হয় তো আরো কম হবে। তো আমি কথা বলে দেবো আমি মানে আমি আমার সাথে অনেক দিন মাঝে কথা হয়নি। এই last ধর এক মাস আগে আমার সাথে কথা, কথা হয়েছিল। তো আমি দেখি তাকে phone করে সমস্তটা বলে আমি কথা বলে নেবো। নিয়ে যেহেতু এখনো সময় আছে দু তিন মাস আমি বলে দেবো আর কি আগে দু তিন মাস আগে থাকতে। আর আমি তোকেও number টা দিয়ে দেবো। আর আমি ওনাকেও তোর number টা দিয়ে দেবো বলবো একবার কথা বলে নিতে। মানে খুব ভালো ভদ্রলোক উনি আর কি আমাদের teacher ছিলেন তো অসুবিধা হবে না কোনো। হ্যাঁ